আর কাস্টমার যারা পেসিঞ্জার ওরা যাচ্ছেন ওদেরকে হেল্প করছেন।

নদীর বাইরের থেকে ফটোটা তুলা।

বিল্ডিং টা একচুয়ালি একটা চার্চ ।

এটি ফটোতে আমরা দেখতে পাচ্ছি একটি--

এইখানে অনেকগুলা কোল্ড ড্রিংক একটা ভোল্টাসের --

কিছু চিপসের প্যাকেট জলের বোতল --

একটা রেস্টুরেন্টের ফটো দ্য সিরিয়াল গ্রিলার নাম।

কিছু বসার জায়গাও বানানো আছে।

এই ফটোতে আমরা দেখতে পাচ্ছি--

রাস্তার সাইডে বিভিন্ন রকমের দোকান দেখা যাচ্ছে।

সঙ্গে উপরে লেখা আছে বিজ্ঞান ভবন।

খুবই আধুনিক ডিজাইনের একটি বিল্ডিং ।

বাইরে থেকে নেওয়া এই ফটোটি।

হার্ডওয়্যারের দোকান এটা।

এই ফটোতে আমরা দেখতে পাচ্ছি--

অনেক রকমের বেল্টও পাওয়া যায়।

ব্ল্যাকবেরি ইউটোপিয়া জান্নাত কোয়ালিটি ওয়ালস ।

এখানে কিছু সবজি দেখা যাচ্ছে সবজি বাজার।

অনেক রকম সবজি আছে।

এইখানে আমরা দেখতে পাচ্ছি একটা মাছ বাজারের ফটো ।

ভালো সুন্দর একটি বিল্ডিং দোতালা বিল্ডিং ।

সাইডে ডিম দেখা যাচ্ছে আর--